কিছু ভি_আই_পি ও ব্যাগ সাজানো আছে।

নাইটিগুলো বিভিন্ন রঙের দেখা যাচ্ছে।

সিলিং -এর রং দেখা যাচ্ছে সাদা।

ছাত্রদের মধ্যে ছেলে ও মেয়ে উভয়কেই দেখা যাচ্ছে।

ভেতরে সুন্দর ফুলের গোছা লাগানো আ--

দড়িতে কিছু কাপড় মেলা আছে।

দোকানের ফ্লোর -টি ঘিয়া টাইলস দিয়ে তৈরি।

বালির মধ্যে লাগানো কিছু কাঁচের আলমারি আছে।

মনে হচ্ছে গাড়িতে তেল দিচ্ছে।

রাস্তার পাশে কিছু বাইক দেখা যাচ্ছে।

বিল্ডিং -য়ের সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে।

বিল্ডিং -এর রঙ সাদা অন্যটি ঘিয়া।

জুতাগুলোর উপরের বোর্ড -এ খাদিমস লেখা আছে।

এখানে একটি ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি।

ক্লক টাওয়ার এর দুই পাশে অনেক গাছ দেখা যাচ্ছে।

উঠোনে কিছু চেয়ার টেবিল পাতা আছে।

উঠোনের সামনে একটি ঘরের বারান্দা দেখা যাচ্ছে।

আকশির মতো তাকের মধ্যে অনেক প্যাকেট সাজানো আছে।

এর রং দেখা যাচ্ছে সাদা।

নদীর ধারে পাহাড় দেখতে পাচ্ছি।

এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

এখানে দুইজন লোক দেখা যাচ্ছে।

একজনের কাঁধে একটি ব্যাগ দেখা যাচ্ছে।

এখানে একটি ছাদ ঢালায়ের কাজ দেখতে পাচ্ছি।

কাঠের মধ্যে রড দিয়ে বাঁধানো আছে।

কাগজের রোলের ওপরে শার্ট -গুলো লাগানো হয়েছে।

আমরা এখানে একটি সবজি বাজার দেখতে পাচ্ছি।

তা এখানে কোনো কিছুর উদ্বোধন দেখতে পা--

চারপাশে সাদা রঙ্গের ওয়াল রয়েছে।

আমরা এখানে একটি বাংলো দেখতে পাচ্ছি।

মোলার সামনে দাম লেখা আছে।

বারান্দায় একটি লোক দাঁড়িয়ে আছে।

ঘরে একটি টুল ও চেয়ার রয়েছে।

এখানে অনেক লোকও দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামনে কতগুলো ঝাউ গাছ দেখা যাচ্ছে।

বিল্ডিং -য়ের ভেতরে অনেক লোকজন রয়েছে।

কালো পোশাক পরা একজন লোক দেখা যাচ্ছে।

বাড়ির চারপাশে সবুজ ঘাসে ভরা।

ঘরের চারপাশে রেলিং দিয়ে আটকানো।

বাজারে তিনজন লোক দেখা যাচ্ছে।

ঘরের পিছনে ও সামনে অনেক গাছপালা রয়েছে।

এখানে একটি সবুজ রঙের মাঠ দেখতে পাচ্ছি।

ছেলেগুলোর গায়ের গেঞ্জির রং সবুজ ও সাদা।

ছেলেগুলোর পিছনে একটি বড় গেট দেখতে পাচ্ছি।